মোড়ার মধ্যে অনেকগুলি বেলুন রাখা রয়েছে।

একটি সিঁড়িও নজরে আসছে এবং সিঁড়ির সামনে একটি বড়ো গাছ এবং কিছু ব্যানারও দেখা যাচ্ছে।

ব়্যাক -এর উপর দিকের থেকে নীচ পর্যন্ত মেয়েদের প্রসাধনিক জিনিসপত্র রয়েছে যেমন মালা চুরি বালা শাকা ইত্যাদি।

ছবিতে একটি হেয়ার সেলুনের দৃশ্য ফুটে উঠেছে।

ছবিতে একটি পাহা পাহাড়ী নদী ঝরনা বা পাথরের উপর জল আসার দৃশ্য ফুটে উঠেছে।

যার সামনে একটি নীল গোলাপি এবং সবুজ সেরকমই লাল একটি শাড়ি রয়েছে যাতেও একই ধরনের সোনালি রঙের নকশা করা রয়েছে।